ওই গর্ত টাইপ -এর আছে সেখানে--

একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে তাতে দুটো আয়না লাগানো আছে।

একটা রুম রয়েছে রুম -এর মধ্যে অনেক গুলো লোক কাজ করছে।

নিজের নিজের ডেস্ক -কে এক দুই তিন চার পাঁচ ছয় জন --

নটা থেকে চারটে অব্দি রেডি ।

ব লাইব্রেরি -তে প্রচুর লো ল --

দেখে মনে হচ্ছে পোড়ো মন্দির ভুত ফুত থাকতে পারে এটাতে।

রাস্তাটা বেশ ভালো দুটো লোক বসে বসে গল্প করছে ।

জঙ্গল জঙ্গলের সাইড মাঝখান দিয়ে রাস্তা--

বিল্ডিং টার সামনে কতগুলো গাছ রয়েছে পাম ট্রি ।

একটা ক্রিস্টিয়ান মেয়ে বিয়ে করতে যাচ্ছে ।